এগুলো শোকেসের জন্য রাখা হয়েছে।

এটি একটি ফায়ার স্টেশনে--

ফায়ার ব্রিগেডের উপরে কিছু রাখা আছে।

নিচে অন্ধকার এখন এই সময় রাতের সম--

এংটি স্টেট ব্যাংকের পোস্টার দেখা যাচ্ছে।

দেখা যাচ্ছে একটি ছেলে একটি চেয়ারে বসে আছে।

এ কোনো মানুষ দেখা যাচ্ছে না।

এই ছবিতে দু'টি ছেলে দেখা যাচ্ছে।

পিছনের ছেলের হাতে একটি ফোন দেখা যাচ্ছে।

এই ছেলেটা ভিতরে কেভের দিকে যাচ্ছে।